ছবিটিতে আমরা একটি হল রুম দেখতে পাচ্ছি।

উপরে অনেকগুলি বাক্স দেখা যাচ্ছে।

দোকানের সামনে একটি বড় টেবিল রয়েছে।

পিছনে অনেকগুলি বোতল সাজানো আছে।

উম গেট -এর পাশে একটি পাকা রাস্তা আছে।

রুম -এর ভিতরে দুইটি বিছানা রয়েছে।

সিঁড়ির পাশে অনেকগুলি ফুলের টব রয়েছে।

পিছনে একটি বিরিজ দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

নদীর পাশে একটি ফাঁকা জায়গা আছে।

জায়গাটিতে একজন লোক দাঁড়িয়ে রয়েছে।

ছবিটিতে আমরা একটি প্যান্ডেল দেখতে পাচ্ছি।

এখানে একটি বড়ো পাহাড় রয়েছে।

জায়গাটিতে একটি বাইক দাঁড় করানো দেখা যাচ্ছে।

বাইক -এর পাশে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে।

পিছনের দাওয়ালে অনেক জিনিসপত্র সাজানো আছে।

ছবিটিতে আমরা একটি বেডরুম দেখতে পাচ্ছি।

বিছানার পাশে একটি টেবিল দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি রুম দেখতে পাচ্ছি।

পাশে দুই তিনটি বড় টেবিল রয়েছে।

ছবিটিতে আমরা একটি শপিং মল দেখতে পাচ্ছি।

দোকানের সামনে কতগুলি সাইকেল রয়েছে।

সামোনে একটি টেবিল রাখা রয়েছে।

চেয়ারের মধ্যে দু'তিনজন লোক বসে আছে।

স্কুলের সামনে একটি বড় গেট রয়েছে।

পাথর দুইটির মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে।

ছবিটিতে আমরা একটি রুম দেখতে পাচ্ছি।

সামোনে একটি বড় টেবিল দেখা যাচ্ছে।

ক্লাস -এর ভিতরে তিন চারজন রয়েছে।

তাবুর পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে।

মন্দিরের সামোনে একটি খোলা রাস্তা রয়েছে।

পিছনে অনেক বড়ো বড়ো গাছপালা আছে।

অনেক দূরে একটি পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছি।

টেবিল -এর পাশে একটি জালনা দেখা যাচ্ছে।